মূর্তিটি পদ্মাসনে বসে রয়েছে।

ঘরের আশেপাশে কিছু গাছপালা রয়েছে।

ঘরটির রং হলো সাদা এবং লাল।

এই ছবিতে একটি রুম দেখা যাচ্ছে।

রাস্তা দুদিকে বিভক্ত হইয়েছে।

হলুদ ও কালো রঙের বেলুন দিয়ে ডেকোরেট করা রয়েছে।

তিনটি ঠাকুরের ফটো ডেখা যাচ্ছেন।

কাঁটাতারের বেড়া যা বাগানকে ঘিরে রেখেছে।

এই ছবিতে একটি ঘর দেখা যাচ্ছে।

ঘরে কিছু বেডও দেখা যাচ্ছে।